খুব সুন্দর আলোময় হয়েছে সব কিছু ।

পতাকা উত্তোলনের নিচে ফুল দেওয়া আছে--

আর অনেক আলো রয়েছে রুম -এ--

আমি একটা স্টেশন দেখতে পাচ্ছি--

সেই রুমে একটা ডেক্স-ক রয়েছে।

যেখানে অনেকগুলো বুক সেল্ফ রয়েছে।

আর ওরা দুজন স্মাইল দিয়ে ফোটো ক্লিক করছে - এ --

যার সামনে প্রাইস ট্যাগ লাগানো--

দোকান এর সামনে এ অনেক গুলো ইট রাখা আছে।

রুমের এর মধ্যে অনেকগুলো সোফা রয়েছে--

তার নিচে লেখা আছে রেণুকা আয়রন এন্ড স্টিল --

আমি একটা রাস্তার ছবি দেখতে পাচ্ছি--

লক্সা ইন্টারন্যাশনাল একাডেমি। .

যেখানে লেখা আছে বাঙ্গুর হাসপাতাল।

ডেস্ক এর ওপর একটা জলের বোতল রয়েছে--

শ্রমিকদের সামনে তাদের লিডার দাঁড়িয়ে আছেন।

দোকান এর নাম স্যামসাং গ্যালাস্কি ।

সেলন - এর নাম হেয়ার প্রেসো ইউনিসেক সলন --